এখানে কয়েকটি শন পাপড়ি ডিব্বার মধ্যে রাখা দেখা যাচ্ছে।

এখানে একটি পুতুল দেখা যাচ্ছে।

এখানে একজন পুরুষ মানুষ দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো মহিলা মানুষ রয়েছেন।

এখানে অনেক পানি দেখা যাচ--

এখানে একটি আকাশ দেখা যাচ্ছে।

এখানে দুইজন মানুষ দেখা যাচ্চে ।

এখানে একটি কাঠের সেলফ দেখা যাচ্ছে।

এখানে দুইটি সিলিং ফ্যান আসে।

এখানে কয়েকটি টেবুল এ দুইটি টেবুল দেখা যাচ্ছে।

রাস্তার পাশে কয়েকটি গাস রয়েছে।

এখানে ফু দুইটি ফুলদানি লাগানো হয়েছে।

এখানে একটি দোকান রয়েছে দোকানে অনেক প্রকার চিপস রয়েছে।

এখানে একটি লোহার গেট দেখা যায়।

এখানে কয়েকটি ছড়কি দেখা যাচ্ছে।

এখানে একটি আকাশ দেখা যা--

এখানে কয়েকটি ব্লুটুথ নেকডেন্ট আছে।

এখানে স্টিলের বেরিকেড দেখা যাচ্ছে।

এখানে সোলার প্যানেল দেকা যাচ্ছে।